বেশ দুদিকে ফুলদানি দেয়া রয়েছে। যিশুখ্রিস্টের যখন মেরেছিল খুব কষ্ট করে মারা হয় মানে -এ যে মেরেছিল খুব কষ্ট হয়েছিল।